এটা একটা ফুলের বাজার। এখানে অনেক রকমের ফুল পাওয়া যায়। এই ফুলগুলো দেখতে খুব বেশ দারুণ। এখানে একটা বুড়ালোক।

অনেক পুরুষ রয়েসে কেউ দাম দর করসে গাস কেনার জন্যে এখানে দূরে দূরে অনেক বড়ো বড়ো গাছও রয়েছে ।

এটা একটা দোকান | এই দোকানটাতে সব কিছু পাওয়া যায় |এখানে চিপ কুড়কুড়ি তেল ময় মসলা অন্যান্য সামগ্রী পাওয়া যায় ।

বড় বড় গাছ দেখা যাচ্ছে আরেকটা বড় গেট আছেআর একটা সাইকেল চালিয়ে যাচ্ছে একটা স্কুটি চালিয়ে যাচ্ছে।